অনেক গুলো মানুষ জন রয়েছে আর সোজা দেখা যাচ্ছে একটা লাইট সাদা কালার এর লাইট --

ইয়েলো এবং তার রাস্তা আর সামনে ঠিক তার সেই রেস্ট্রুরেন্ট - এর সামনে দুটো গাছ রয়েছে যেই গাছ টার নিজ আলাদা আলাদা ছোট ছোট গাছ--

এ বাড়ির সামনে দেখতে পারছি একটা রেড কালার এর মহিলা যাচ্ছে। আর কিছুটা দূরে দেখা যাচ্ছে একটা একটা লোক।

যা- দুটো লোক কাজ করছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে আর অনেক গুলো ধানের বস্তা দেখা যাচ্ছে এবং দেখতে পারছি অনেক কিছু রয়ে--

আমি দেখতে পারছি নাইট -এর ভিউ ।

বাট জানিনা কি এটা বাট ঠিক আছে নো প্রব্লেম ।

আমি দেখতে পাচ্ছি একটা সানসেট -এর ভি-উ-উ ।

এবং রাস্তাটা খুব সুন্দর বাস এ অনেক প্যাসেঞ্জর রয়েছে।

আমি দেখতে পাচ্ছি একটা ফুড কাউন্টার । যেটার মধ্যে আই থিঙ্ক এটা একটা টাইপ -এর ফুড কাউন্টার যেখানে।

একটা মাত্র পুরুষ আমি দেখতে পারছি একটা মাত্র পুরুষ বলবোনা অনেক গুলো পুরুষ দেখতে পারছি বাট বেশির ভাগ আমি মহিলাই দেখতে--

মন্দির ছোট মতো রয়েছে যেটা টানানো রয়েছে শাটার টার কালার হচ্ছে রেড কালার ।

অনেক গাছপালা রয়েছে। সেই খেলার মাঠে অনেক ছেলেপুলে খেলছে।